বিল্ডিং -টির পাশে একটি বড় গাছ রয়েছে। একটি পোল দেখা যাচ্ছে পোল -এর মধ্যে একটি লাইট রয়েছে পোল থেকে কারেন্ট -এর তারও গেছে ।

সামনে বেশ কিছু লোক দেখা যাচ্ছে-এ।

এক সাইডে একটি কচু পাতার মতো পাতা দেখা যাচ্ছে ।

এবং অনেক দূর পর্যন্ত বাঁধাকপি চাষ করা রয়েছে এবং লাইন লাইন সারি সারি করে গাছগুলি বসানো হয়েছে।

আরেকটি লোক নিচে দেখে একটু ঝুঁকে আছে ওনার গায়ে লাল রংয়ের জামা টাইপের কিছু রয়েছে এবং প্যান্ট রয়েছে।

সামনে বেশ কিছু লোক দেখা যাচ্ছে-এ।

এবং বাড়িটির সামনে অনেক ভিড় দেখা যাচ্ছে সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে গাড়িটি সাদা রংয়ের।

একটি বড় চারচাকাও দেখা যাচ্ছে চার চাকাটি নীল রঙের সামনে অনেক বাইক দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলেও দেখা যাচ্ছে ছেলেটি লাল রঙের জামা পড়ে আছে।

একটি লোক মুখে মাস্ক পড়ে মাথায় মাফলার টাইপ -এর কিছু বেঁধে দাঁড়িয়ে আছেন ।

দূরে বেশ বড় বড় গাছ রয়েছে সেটাও দেখা যাচ্ছে ওপরের আকাশ দেখা যাচ্ছে।

সামনে কিছু ছোট ছোট গাছ দেখা যাচ্ছে ।

সামনে একটি রুম দেখা যাচ্ছে রুম -এর উপর দিকে একটি পাখা দেখা যাচ্ছে রুম -টির মধ্যে--